এটা একটা বাড়ি। এখানে বাড়ির মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে। ওখানে একটা লোক বসে আছে চেয়ার নিয়ে এবং বাইরে এর টপের মধ্যে গাছ লাগানো আছে এবং বেড়া দেওয়া আছে। সবাই ওখানে।

পাথরের উপরে দুজন দাঁড়িয়ে আছে। ওখানে মাঝে কিছু জন বসে আছে। ওই দিকে বাসের কাছাকাছি কিছু জন দাঁড়িয়ে আ--

তে জিস কফি । এটা একটা কফি শপ মনে হচ্ছে ওখানে একজন দাঁড়িয়ে আছে। কফি শপ -টি লাইট দিয়ে দারুন সাজানো আছে ।

এখানে সবাই দাঁড়িয়ে আছে সবাই এক এক করে মাস্ক লাগিয়ে জিজ্ঞেস করছে কি জন্য এখানে দাঁড়িয়ে আছে তারপর সবাই দাঁড়িয়ে সবাই স্বাস্থ্য কেন্দ্রের মতো দেখা যাচ্ছে --